সাইটের দিকে আরও সিঁড়ি দেখতে পাচ্ছি।

সিঁড়ির পাশে একটা টিন লাগানো রয়েছে দেখতে পাচ্ছি।

ইটার মইদ্যে ওয়েলকাম আদৃশও লেখা আসে।

এতে অনেক লম্বা একটা ব্রিস দেখতে পাচ্ছি।

এখানে একটা ভুটের মিটিং চলতাসে।

সাইটে আরও একজন মানুষ খাড়া রয়েছে।

দুকানের ভিতরে একটা পুতুল সাজানো রয়েছে।

পিছনে আরো কয়েকটি গাস দেখতে পাচ্ছি।

এর উপরেও দুটা ফ্যান লাগানো রয়েছে।

ঘরের সাইটের দিকে দরজা দেখতে পাচ্ছি।

আর সামনে অনেকগুলা গাছপালা দেখতে পাচ্ছি।

এখানে কয়েকগুলো হাঁস বসে আসে।